এটা কোনো একটা হচ্ছে নদীর ভিউ । যেখানে মাঝিরা মাছ ধরে ফিরছে হয়তো মাছ ধরতে যাচ্ছে ।

যত সম্ভব মাছ ধরেই ফিরছে কারণ কেউ তো আর ঘুরতে এরকম নদীতে বেরোয় না।

এটা হচ্ছে কোনো ফুলের দোকান। যেখানে সুন্দর সুন্দর প্লাস্টিক -এর ফুলগুলো দেখা যাচ্ছে ।

এই অক্সিজেন -এর সিলিন্ডার কোরোনা কালে খুবই দুস্কর হয়ে উঠেছিল খুঁজে পাওয়া। কোরোনা -র সময় এই অক্সিজেন -এর অভাবে কতোগিনে মানুষ মারা গেছিলো।

মিউজিয়াম - এর ছবি এটা। আর মিউজিয়াম বলতেই আমাদের কলকাতা র মিউজিয়াম আমাদের দেশের সব থেকে বড়ো মিউজিয়াম ।

আ ফলের দোকানে আমরা মেইনলি ফল কিনতেই যাই আর এখন তো শীতকাল আর শীতকাল মানেই আমার ফেভরেট ফল হচ্ছে লিচু কারণ শীতকালেই লিচুটা একমাত্র পাওয়া যায়।

এটা কোনো একটা গুহা হবে। আর হা গুহা বলতে হয়তো --

এটা হচ্ছে আ গাড়ির ওয়ার্ক শপ গাড়ির আমাদের গাড়ি তো নেই বাট দাদার আছে। তো মাঝে মধ্যে দাদার সাথে এরকম গাড়ির ওয়ার্ক শপ -এ যাই ।

এর ফলে নদী দূষিত হচ্ছে সেটা থেকেই এর একটা অল্টারনেটিভ আমাদের ভাবতে হব--

এমনিও জিম -এ যেতে আমার খুবই ভালো লাগে। আজকে জিম -টা একটু মিস গেলো।

যা জ্যাম হয় বাব্বারে বাবা কোনো জায়গায় পৌঁছাতে গেলে । মিনিমাম যা টাইম লাগার দরকার তার থেকে এক ঘন্টা বেশি টাইম ।

এসব বাস -এ না ওঠাই ভালো নিজের সেফটি নিজের কাছে থাকা উ-চিত ।